এটিকে দেখে একটি দোকানই মনে হচ্ছে দোকানটিতে বিস্কুট মিষ্টি ও বিভিন্ন জার -এ আছে অনেক রকমের জিনিস।

আরো কিছু জন মানুষকে দেখা যাচ্ছে সম্ভবত এটি একটি সেলুন । যেখানে কিছু জন মানুষ অপেক্ষা করছে কেউবা চুল কাটছে এবং দোকানদাররা তাদের চুল কাটতে সাহায্য করছে।